এটা west bengal থেকে একটু আলাদা কি বলছ যেখানে এত ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার। তাহলে তো আমি আমি যেটুকু শুনেছি মানে সমুদ্র উপকূলবর্তী এলাকায় খুব গরম হয় কিন্তু পাহাড়ি এলাকায় একটু ঠান্ডা হয়। মানে এটাই শুনেছি, weather র difference টা আমি এটাই ছোট থেকে শুনে আসছি কিন্তু তুমি বলছো এত ঠান্ডাতেও ওদিকে এখনো

ঘর থেকে বেরোতে বেরোতে পারবে না আর এখনো পর্যন্ত সেটা পড়েনি এটা তোমার january খুব বেশিদিন পরে না একমাস মতোই পড়ে যেটা january র last এ থেকে february মাঝামাঝি পর্যন্ত কিন্তু ওই এক মাস এত ঠান্ডা পড়বে না পুরো জমে যাওয়ার মত আর হচ্ছে গরম তা তো তোমার february র পর থেকে আসতে আসতে start হয় march র দিকে খুবই গরম হয় আর গরম যে হাওয়াটা হয় না ওটা প্রচন্ড বাজে যেটা হচ্ছে তোমার আমাদের west bengal এ যেরকম সাতটা রাত্রি সাতটা মানে হচ্ছে তোমার রাত মানে প্রায় হয়ে যাচ্ছে আর এখানে রাতির ওখানে সন্ধ্যে সাতটা মানে এখানে এখনো পর্যন্ত মানে আলো দেখা যায়।

ও এরকম আচ্ছা আচ্ছা আমাদের এদিকে তো এখনো পর্যন্ত সূর্যদেবের মুখ দেখা যায়নি মানে এমনই অবস্থা হ্যাঁ সত্যি মানে আজকে তো তাও সূর্যদেব উঠেছিলেন কালকে তো একদমই দেখতে পাইনি, কালকে রীতিমতো ক্ষেপে ছিলাম এত ঠান্ডা পড়ে এত ঠান্ডা ঠান্ডা লাগছিল আসলে আমাদের এখানে মানে আমাদের এই ইয়েতে globalwarming টা এত বেড়ে গেছে এত pollution এত সবকিছু global warming বেড়ে গেছে জলস্থর নেমে যাচ্ছে আস্তে আস্তে আমাদের এদিকে জানো আমি যে জায়গাটাতে থাকি সেটা গরমে ঠিক কভিদের আগে আগের কথা বলছি মানে প্রায় ছয় সাত বছর আগেকার কথা বলছি আমি আমাদের আমি আমি যে জায়গাটাতে থাকি না ওই জায়গাটাতে খুব একটা বেশি এখানে কলের কল ঘরে ঘরে কল ছিলনা তারপরে কি হচ্ছিল মানে সবার কুয়ো বা boring এই একটা পাইপ লাইনের ব্যবস্থা তো সবাই করে রেখেছিল দেখো সবাই তো আর করতে পারে না। পাইপলাইন ইয়েটা আর্থিক ক্ষমতাটাও সবার থাকে না কিন্তু এখানে কি হয়েছিল যাদের নেই তাদের আমি দেখেছিলাম boring করা হচ্ছিল কিন্তু গরম এত গরম পড়ত সেই সময় বিশ্বাস করো এত গরম পড়তো যে ওরা জলের জলস্তর এত নেমে গেছে জল ঘাত এত নেমে গেছে যে boring এর কত কত ফুট ঘুরে পড়ে ওরা জল পাচ্ছিল না। মানে এত খরচা করে এত টাকা দিয়ে boring করাচ্ছে অথচ ওরা মানে জলের ভাগ খুঁজে পাচ্ছে না জল পাচ্ছে না ওরা last এ এমনও আমি দেখেছি অনেকবার মানে ওদের টাকাটা নষ্ট গেল অথচ ওরা মানে কি বলবো boring টা ওদের নষ্ট হয়ে গেল মানে টাকাটা অত টাকা ওদের boring য়ে চলে গেল মানে এমন অবস্থা এমন গরম সবাই তো তখন আমাদের এখানে প্রায় বেশিরভাগ মানুষ যারা করতে পারবে আর্থিক স্বাবলম্বী আছে তখন সবাই হুটহুট করে boring টা করিয়ে নিল এমন ব্যাপার আর যারা পারল না সেটা পারল না কিন্তু এখন হ্যাঁ এখন আমাদের ঘরে ঘরে কল হয়ে গেছে অ্যা তাই জন্য হুম আর সেরকম কোন সমস্যা সেইভাবে জলের নেই তবে মানে হ্যাঁ গরমটা বেশ ভালো রকমই পরে আমাদের এখানেও তবে ওই যে তোমাকে বললাম বর্ষাকালের একটা ব্যাপার বর্ষাটা ঠিক সময় আসার শাবান মাসে পাই না পাওয়া নয় পাই কিন্তু মানে বেশিরভাগ আসে সেই পুজোর সময়টা। ওইটা এক একটা মাটি করে দেয় আমাদের west bengal এ তো পূজোটাই মেন সেই সময় যদি এরকম হয় তাহলে আর কি হবে। যাইহোক সব নিয়ে চলতে হবে কিছু করার নেই এখানে তো আমাদের হাত নেই যেখানে আমাদের হাত আছে সেটা অবশ্যই try করতে হবে যেটা গাছপালা লাগাতে হবে অবশ্যই ওটা আমাদের হাতে রয়েছে তো সেটা দেখতে হবে আর কি। সেটাই হচ্ছে ব্যাপার মানুষ আসলে কি বলতো, change আমরা কেউই হতে পারব না আমরা জানি এটা এটা করলে আমাদের খারাপ হবে কিন্তু তবু ওটা আমাদের করতে হবে lifestyle জীবনে বাঁচতে গেলে অনেক কিছুই করতে হবে কিছু করার নেই হ্যাঁ যত পারবো আমাদেরই উচিত বৃক্ষরোপণের দিকে ধ্যান দেওয়া একটু pollution টাকে কমানো কিন্তু এইভাবে হয় হবে না জানি এই ভাবেই চলতে হবে মানুষকে প্রকৃতি তার মতনই সাড়া দেবে তার জন্য। তাই না এই ভাবেই থাকতে হবে ঠিক আছে চলো অনেকদিন পর তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ভালো থেকো আর ঠান্ডা লাগিও না ঠিক আছে আচ্ছা চলো bye । ঠিক আছে হা হা হা ঠিক আছে।